চিয়ার আছে থা ছাতা টাঙানো আছে যাতায়াতের জায়গা আছে মাঠ আছে বা রাস্তা আছে।

এটা একটা মা-আ- বিয়া বিল মানে কনস্ট কনস্ট্রাকশন তৈরী হচ্ছে। আ- এখন এরম ভাবে হয়ে আছে. চারদিকে ক কোরা খোঁড়া আছে প্রো প্রো সব দিক টাই তৈরী হচ্ছে। আর মাঝখানটায় কিছুটা রাস্তা।

একটা মাঠ আছে। মাঠের মাঠ এর মধ্যে দুটো তাবু আছে। তাবু খাটানো মানে ক্যাম্প টাইপ এর ক্যাম্প আছে। এছাড়াও হচ্ছে বেশ কিছু গাজ আছে আসে পাশে--

এখানে একটা পাহাড় আছে পাহাড় এর ওখানে কু আ- বেশ কিছু চুউউ পাথর রাখা আছে আ - গাছপালা আছে পাহাড় এ তো ওখান দিয়ে বে কুল কুল করে জল গুলো সমস্ত বয়ে আসছে হুর হুর করে জলের স্রোত ভেসে চলে যাচ্ছে হুর হুর করে।

আঃ এখানে দু পাশে দুটো গঙ্গা গেছে। একটা আইস ক্রিমের ষ্টল আছে। একটা গাড়ি আসছে। মানুষজন--

এটা একটা বিশাল বড়ো আবা জায়গা আছে ওখানে গাছপালা আছে এখানে দিয়ে বয়ে বয়ে সেই জলগুলো সব পড়ছে পাশে পাশে অনেক আ জায়গা আছে।

এটা একটা বিশাল বড়ো নদী চলে গেছে এই নদীর এখান দিয়ে অনেক গুলো জল বয়ে বয়ে এসে এসে পড়ছে আর সব দিক থেকে অনেকটা বড়ো জায়গা নিয়ে উপরে খোলা মেলা বিশাল একটা আকাশ আছে আকাশটা খুব পরিষ্কার তারপাশে হ্যাঁ তারপরে এখানে গাছপালা ভর্তি আছে।

আ- অনেকে এখানে খাচ্ছে অনেক এখানে মাঠটার মধ্যে জায়গা জুড়ে কেও খাচ্ছে কেও বসে আছে কেও রান্না করছে কেও বাইক - এ করে এসছে কেও গাড়িতে করে এসছে আর ওখানে কিছু খোঁড়া ইট ফাঁট বালি ফেলা আছে ওখানে সব খেলা করছে দেয়াল তোলা আছে।